আয়নার সামোনে একজন মানুষ দাঁড়িয়ে আছে।

ওপরে অনেকগুলি সাদা লাইট দেখতে পাচ্ছি।

মানুষটির গলায় একটি গামসা রয়েছে।

পিছন দিকে অনেক গুলো বাড়ি দেখা যাচ্ছে।

নীচে কয়েকটি বড় বড় বাক্স দেখা যাচ্ছে।

দোকানের চারিদিকে অনেক জিনিসপত্র সাজানো আছে।

বিল্ডিংটি সাদা ও নীল রঙে রং করা।

ছবিটিতে আমরা একটি ইস্কুল দেখতে পাচ্ছি।

ইস্কুলের সামনে একটি খেয়ার মাঠ রয়েছে।

পিছনের গেটটি কাঁচের তৈরি করা দেখা যাচ্ছে।

ভিতরে একটি বাস দাঁড়িয়ে আছে।

লোকটির পিঠে একটি ব্যাগ দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি হোটেল দেখতে পাচ্ছি।

জাহাজের পাশে একটি ছোট্ট বোট দেখা যাচ্ছে।

জায়গাটিতে অনেকগুলো বাইক ইস্কুটি দাঁড়িয়ে রয়েছে।

উপরে কয়েকটি বড় পোস্টার লাগানো দেখা যাচ্ছে।

দেওয়ালে অনেকগুলো বড় বড় জালনা রয়েছে।

এদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

সামনে একটি চারচাকা গাড়ি দেখা যাচ্ছে।

বাড়ির পাশে একজন লোক দাঁড়িয়ে রয়েছে।

এ_টি_এম -এর সামোনে একটি সাইকেল দেখতে পারছি।

পোষ্টার -এর পাশে একটি চেয়ার দেখা যাচ্ছে।